এটি একটি নদী যেখানে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাওয়ার মতো।

মানুষ ঘুরাফেরা করছে সেয়ার -এ বসে আছে এদিকে পাশে বোতল।

ল্যাবরেটরি টাইপ -এর দেখা যাচ্ছে যেখানে অনেকগুলি গ্যাস ওভেন রয়েছে মাইক্রোওভেন রয়েছে।

আর তার নীচে প্রচুর চেয়ার রাখা হয়েছে চেয়ার গুলি সাদা অ্যাপ্রোন দিয়ে ঢাকা দেওয়া হয়েছে।

তার সামনে রাস্তা মাঠ সবুজ গাছ অনেক।

তার পাশ দিয়ে এদিকে একটি ইলেকট্রিসিটি -র কিছু তার বয়ে গেছে এখানে ফাঁকা একটি মাঠ টাইপ -এর দেখতে পাচ্ছি সেটিও ঘাসে ঘেরা।

এক সেট জিনিস ঝুলছে তার পাশেও একটি দোকান আদ্ধেক দেখা যাচ্ছে সামনে ঢালাই রাস্তা।

এখানে একটি মটর মেকানিক এটার একটা শপ দেখছি যেখানে---

এখানে একটি বিল্ডিং দেখছেন যেটা নীচে থেকে সিঁড়ি হয়ে ওপরে উঠে গেছে দোতলা দিয়ে।

এটার হোর্ডিং ওপরে আর মিডিল -এ দেওয়া রয়েছে একটা টিনের দরজা রয়েছে পাশে একটা বিল্ডিং -এরও সেটারও সিঁড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি যেটা রাজকীয় বিল্ডিং পুরোনো দিনের কিন্তু সুন্দর ঝা চকচকে।

ধূসর কালার -এর বিল্ডিং -টির মাঝখানে একটি ঢালাই উঠোন আর দোতলা পুরো রাজমহলটি।

সবুজে ঘেরা মাঠ টাইপের -এর দেখতে পাচ্ছি যেখানে একটা মটরবাইক রাখা রয়েছে।